টি বন্ধ অবস্থায় রয়েছে তার পাশে একটি বড়ো গেট -ও রয়েছে গেটটি বন্ধ অবস্থায় রয়েছে উপরে একটি নীল আকাশ রয়েছে।

চিত্রটিতে একটি বড় মূর্তি রয়েছে মূর্তিটির হাতে একটি বাটি রয়েছে ।